ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ন্যাভিগেশন ক্যামেরা ভিউ সম্পর্কে
আমরা ব্লেন্ডার 259 এ ক্যামেরা নেভিগেট করা শিখব
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পর নতুন ক্যামেরা ভিউ পেতে ক্যামেরার অবস্থান পরিবর্তন করা শিখব ক্যামেরা ভিউ কিভাবে রোল করে প্যান ডলী এবং ট্রেক করে এবং ফ্লাই মোড ব্যবহার করে নতুন ক্যামেরা ভিউ কিভাবে নির্বাচন করে
আমি ধরে নেই আপনি আগে থেকেই সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপন করতে জানেন
না হলে ব্লেন্ডার সংস্থাপনের আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন
ডিফল্টরূপে যখন ব্লেন্ডার খোলে 3ডি ভিউ উসের পার্সপেক্টিভ ভিউ তে হয়
এখন ক্যামেরা ভিউ তে যাই
3ডি প্যানেলের নীচে বাম কোণায় ভিউ tab এ যান
মেনু থেকে ক্যামেরায় বাম ক্লিক করুন
কীবোর্ড শর্টকাটের জন্য নামপ্যাড 0 টিপুন
আপনি ল্যাপটপ ব্যবহার করে থাকলে আপনার নম্বর কী numpad এর মত কাজ করা উচিত
নামপ্যাড অনুকরণ কিভাবে করে তা শিখতে ইউসার প্রেফেরেন্সেস এর উপর টিউটোরিয়াল দেখুন
এটি ক্যামেরা ভিউ
ডটেড বাক্স সক্রিয় ক্যামেরার ভিউ ফীল্ড
এই ডটেড বাক্সের ভিতরে সকল বস্তু প্রস্তুত করা হবে
রেন্ডার সেটিংস পরবর্তী টিউটোরিয়ালে শেখানো হবে
বর্তমান ভিউ পয়েন্টের সাথে সমান করার জন্য ব্লেন্ডার সক্রিয় ক্যামেরাকে উপযুক্ত স্থান এবং অনুকুল করার অনুমতি দেয়
এটি কিভাবে করি দেখা যাক
পার্সপেক্টিভ ভিউতে ফিরে যাওয়ার জন্য নামপ্যাড জেরো টিপুন
আপনি দেখেন যে ক্যামেরা ভিউ থেকে সুইচ করার জন্য শর্টকাট নামপ্যাড জেরো একটি টগল
মাউস হুইল বা এমএমবি ধরুন এবং যেখানে আপনি ক্যামেরা রাখতে চান ঐ স্থানে ভিউ ঘোরানোর জন্য মাউস স্থানান্তরিত করুন
আমি এই স্থান নির্বাচন করেছি
কন্ট্রোল Alt এবং নুম পাড জেরো টিপুন
ক্যামেরা নতুন স্থানে চলে আসে
3ডি ভিউ একই সময়ে ক্যামেরা ভিউতে পরিবর্তিত হয়
ব্লেন্ডার ক্যামেরায় কিছু ন্যাভিগেশানাল কাজ করারও অনুমতি দেয় যেমন রোলিং প্যানিং ট্র্যাকিং ইত্যাদি
আমরা এখন এগুলি দেখবো
ক্যামেরা নির্বাচনের জন্য ডটেড বাক্সে রাইট ক্লিক করুন
এখান থেকে অন্যান্য বস্তু যেভাবে ব্যবহার করবেন তেমনি ক্যামেরা নিপূণভাবে ব্যবহার করতে পারেন
মনে রাখবেন এই কাজগুলি করার জন্য আপনার ক্যামেরা ভিউতে হওয়া জরুরী
প্রথমে আমরা ক্যামেরা ভিউ রোল করা দেখবো
বস্তু রোটেশন মোডে আনার জন্য আপনার কীবোর্ডে R টিপুন
এখন আপনার মাউস বাম থেকে ডানে এবং উপর ও নীচে করুন
ডিফল্টরূপে এটি ক্যামেরাকে এর লোকাল Z অক্ষতে ঘোরায় অর্থাত অক্ষের চারপাশে যা ক্যামেরা ভিউয়ের ভিতরে বা বাইরে আসে
ক্রিয়া বাতিলের জন্য স্ক্রিনে রাইট ক্লিক বা কীবোর্ডে Esc টিপুন
এটি আপনাকে আপনার আগের ক্যামেরা ভিউতে ফেরত নিয়ে যাবে
এখন পরবর্তী ক্রিয়ায় ক্যামেরা ভিউ প্যান হওয়া দেখবো
প্যানিং দুই দিকে আছে বাম থেকে ডানে বা উপর এবং নীচে
বস্তু রোটেশন মোডে আনার জন্য R টিপুন
X দুইবার টিপুন
প্রথম এক্স রোটেশনকে গ্লোবাল X অক্ষে বন্ধ করে
দ্বিতীয় এক্স রোটেশনকে লোকাল X অক্ষে বন্ধ করে
আমরা গ্লোবাল এবং লোকাল পরিবর্তিত অক্ষ সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত ভাবে আলোচনা করব
এখন মাউস উপরে এবং নীচে ঘোরান
ক্যামেরা ভিউ উপরে এবং নীচে ঘোরে
এখন Y দুইবার টিপুন
প্রথম ই রোটেশনকে গ্লোবাল Y অক্ষে বন্ধ করে
দ্বিতীয় ই রোটেশনকে লোকাল Y অক্ষে বন্ধ করে
এখন মাউস বাম থেকে ডানে ঘোরান
ক্যামেরা ভিউ বাম থেকে ডানে এবং বিপরীতক্রমে ঘোরে
ক্যামেরা ভিউতে ফেরত যেতে রাইট ক্লিক করুন
এখন আমরা ক্যামেরা ডলী করব
এটি করার দুটি উপায় আছে
প্রথমে ক্যামেরা ধরার জন্য G টিপুন
মাউস হুইল বা এমএমবি ধরে রাখুন এবং মাউসকে উপরে এবং নীচে ঘোরান
দ্বিতীয় পথ আপনি এর লোকাল z অক্ষের সাথে ক্যামেরা স্থানান্তর করতে পারেন
G টিপুন
তারপর ক্যামেরা লোকাল z অক্ষে বন্ধ করার জন্য z দুইবার টিপুন
এখন মাউস উপরে এবং নীচে ঘোরানো একইরকম প্রভাব দেয়
ক্যামেরা ভিউতে ফেরত যেতে রাইট ক্লিক করুন
ক্যামেরা ভিউ বাম থেকে ডানে বা উপর এবং নীচে ট্রেক করার অর্থ হল এটিকে লোকাল X বা Y অক্ষে ঘোরানো
G টিপুন
X দুইবার টিপুন এবং মাউস বাম থেকে ডানে ঘোরান
ক্যামেরা ভিউ বাম থেকে ডানে এবং বিপরীতক্রমে ট্রেক হয়
এখন Y দুইবার টিপুন এবং মাউস উপর এবং নীচে ঘোরান
ক্যামেরা ভিউ উপর এবং নীচে ট্রেক করে
ক্যামেরা ভিউতে ফেরত যেতে রাইট ক্লিক করুন
ব্লেন্ডার ক্যামেরার জন্য ফ্লাই মোডও প্রদান করে
ফ্লাই মোড প্রবিষ্ট করার জন্য Shift F টিপুন
এখন ক্যামেরা ভিউ তিনটি উপায়ে ঘোরাতে পারেন
প্রথমটি হল কীবোর্ডে শর্টকাট কী ব্যবহার করে
জুম ইন করার জন্য কীবোর্ডে W টিপুন
জুম আউট করার জন্য S টিপুন
বাম দিকে যাওয়ার জন্য A টিপুন
ডান দিকে যাওয়ার জন্য D টিপুন
ক্যামেরা ভিউতে ফেরত যেতে রাইট ক্লিক করুন
দ্বিতীয়টি হল ক্যামেরা ভিউ জুম ইন এবং জুম আউট করতে ফ্লাই মোডে মাউস হুইল বা স্ক্রল ব্যবহার করে
ফ্লাই মোড প্রবিষ্ট করার জন্য Shift F টিপুন
জুম ইন করার জন্য মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন
শর্টকাটের জন্য নামপ্যাড টিপুন
জুম আউট করার জন্য মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন
শর্টকাটের জন্য নামপ্যাড টিপুন
ক্যামেরা ভিউতে ফেরত যেতে রাইট ক্লিক করুন
ক্যামেরা ভিউ বাম থেকে ডানে এবং বিপরীতক্রমে ঘোরাতে শেষটি হল ফ্লাই মোডে মাউস হুইল বা স্ক্রল ব্যবহার করা
ফ্লাই মোড প্রবিষ্ট করার জন্য Shift F টিপুন
D টিপুন এবং মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন
ক্যামেরা ভিউ বাম থেকে ডানে এবং বিপরীতক্রমে ঘোরে
ক্যামেরা ভিউ বন্ধ করার জন্য স্ক্রিনে বাম ক্লিক করুন
এখন এটি আপনার নতুন ক্যামেরা ভিউ
এখন আমরা নেভিগেশন Camera ভিউ এর টিউটোরিয়ালটি শেষ করি
এখন একটি নতুন ফাইলে ক্যামেরার স্থান বদলান এবং ক্যামেরা ভিউ ক্যামেরা রোল প্যান ডলী এবং ট্রেক করে
নতুন ক্যামেরা ভিউ নির্বাচনের জন্য ফ্লাই মোড ব্যবহার করুন
এই প্রকল্পটি ভারত সরকারের মাহর্দ এর আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি